libreoffice calcএ sheets নিয়ে calc করা সংক্রান্ত কথ্য tutorialএ স্বাগত
in tutorialwe আমরা শিখব :
সারি ও কলাম যোগ করা এবং মুছে ফেলা
sheets যোগ করা এবং মুছে ফেলা
এখানে আমরা operating system হিসেবে ubuntu linux ১০ ০৪ এবং libreoffice সংকলনএর সংস্করণ ৩ ৩ ৪ ব্যবহার করছি
আসুন একটি spreadsheeta কিভাবে সারি এবং কলাম যুক্ত করতে হয় to আলোচনার মধ্যে এই tutorial শুরু করা যাক
personal finance tracker ods file খুলুন
কলাম এবং সারি এক এক করে অথবা একসাথে যুক্ত করা যায়
স্প্রেডশীটে একটি সারি be একটি column যোগ করতে প্রথমে cell cell column be সারি নির্বাচন করুন যেখানে আপনি নতুন column অথবা একটি নতুন সারি যুক্ত করতে চান
উদাহরণস্বরূপ personal finance tracker ods fileএ প্রথম সারির যেকোনো স্থানে click করুন
যে cellএ cost লিখিত আছে সেটিতে click করুন
এখন menu bar insert বিকল্প click করে rows click করুন
দেখুন নির্বাচিত সারির উপরে একটি নতুন সারি যুক্ত হয়েছে
একইভাবে একটি নতুন column যোগ করার জন্য menu bar insert button click করুন এবং columns click করুন
দেখুন নির্বাচিত cell কলামের আগে একটি নতুন column যুক্ত হয়েছে
এখন আবার পূর্বাবস্থায় ফিরে আসা যাক
যদি আপনি columnএর নির্বাচন তার সংশ্লিষ্ট অক্ষরa অথবা সারির নির্বাচন সেটির সংশ্লিষ্ট সংখ্যাত়ে click করে করে থাকেন তাহলে একটি নতুন column বা সারি যোগ করতে right click করুন এবং যে drop down menu প্রদর্শিত হচ্ছে তার থেকে insert columns বা insert rows বিকল্প বেছে নিন
অথবা একটি cella click করে সেটি নির্বাচন করুন তারপর right click করে insert বিকল্প নির্বাচন করুন আপনি এইরকম একটি dialog box দেখতে পাবেন
একটি সারি বা column যোগ করতে entire row বা entire column বিকল্পটি নির্বাচন করুন
একসাথে একাধিক কলাম বা সারি যোগ করার জন্য প্রথম সেলটির উপর বাম mouse button চেপে ধরে প্রয়োজনীয় সেলগুলি জুড়ে টেনে আনতে হবে যাতে প্রয়োজনীয় কলাম বা সারি গুলিউজ্জ্বল হয়ে যায়
এখানে চারটি cells উজ্জ্বল হয়েছে
নতুন সারি বা কলাম যোগ করতে যেকোনো একটি আলোচিত পদ্ধতি অনুসরণ করুন আমরা নতুন সারি যোগ করতে চাই সুতরাং নির্বাচনএর উপর right ডান click করুন এবং insert বিকল্প নির্বাচন করুন
এরপর সম্পূর্ণ সারি বিকল্পটি নির্বাচন করুন ok button click করুন লক্ষ্য করুন নির্বাচিত সারিগুলির প্রথমটির উপরে চারটি নতুন সারি যুক্ত হয়েছে
এরপর আমরা শিখব কিভাবে এক বা একসাথে একাধিক কলাম মুছে ফেলা যায়
একটি একক column বা সারি মুছে ফেলার জন্য প্রথমে যে column বা সারিটি আপনি মুছে ফেলতে চান সেটি নির্বাচন করুন
উদাহরণস্বরূপ যে column laundry লেখা আছে আপনি যদি সেটি মুছে ফেলতে চান তাহলে প্রথমে cell কলামের একটি cella ক্লিক করে সেটি নির্বাচন করুন
এখন cell উপর right click করে delete বিকল্পর উপর click করুন
একটি dialog box দেখা যাচ্ছে যার শিরোনাম delete cells
এখন shift cells up বিকল্পটি click করুন এবং তারপর ok button click করুন
দেখুন cellthe মুছে গেছে এবং এর নীচের cellগুলি উপরে উঠে এসেছে
এখন শেখা যাক একাধিক কলাম বা সারি কিভাবে একসাথে মুছে ফেলা যায়
উদাহরণস্বরূপ যে সারিতে laundry লেখা আছে সেটিকে মুছে ফেলতে প্রথমে cell cellthe নির্বাচন করুন যাতে সেটির ক্রমিক সংক্যা অর্থাৎ ৬ আছে
এখন ওই cellএর উপর মাউসের বাম button টিপুন এবং সম্পূর্ণ সারি জুড়ে সেটিকে টানুন অথবা যে সারিটি মুছে দেওয়া হবে সেটির সারির number উপর click করুন সম্পূর্ণ সারি উজ্জ্বল হয়ে গেছে
cellএর উপর right click করুন এবং তারপর delete বিকল্পর উপর click করুন
একটি dialog box দেখা যাচ্ছে যার শিরোনাম delete cells
এখন shift cells up বিকল্পে click করুন এবং তারপর ok button click করুন
দেখুন সম্পূর্ণ সারি মুছে গেছে এবংনিচের সারি উপরে উঠে এসেছে
একইভাবে আপনি সারির পরিবর্তে কলাম নির্বাচন করে কলাম মুছে ফেলতে পারেন
একটি sheetএর মধ্যে একাধিক সারি এবং কলাম যোগ করা এবং মুছে ফেলার পদ্ধতি শেখার পর এখন আমরা শিখব কিভাবে calcwe sheet যোগ করা এবং মুছে ফেলা যায়
calcwe একটি নতুন sheet যোগ করার কয়েকটি উপায় আছে
সব পদ্ধতির জন্য প্রথম ধাপ হল the sheetএর পরে নতুন sheet যুক্ত করতে চাইছেন সেটি নির্বাচন করুন
এখন menu bar insert বিকল্পএ click করুন ও তারপর sheetএ click করুন
একটি dialog box খুলে গেছে যার শিরোনাম insert sheet
এখন বর্তমান sheetএর পর একটি নতুন sheet যুক্ত করতে radio buttona after current sheet নির্বাচন করুন
name ক্ষেত্রে আমাদের নতুন sheetin name হিসেবে sheet 4 দেখা যাচ্ছে in name কম্পিউটার নিজে থেকে দেয় আপনি চাইলে এটির পুনরায় নামকরণ করতে পারেন
এখন ok buttona click করুন
একটি নতুন sheet যোগ করার অন্য একটি পদ্ধতি জানা যাক calc window নীচে বামদিকে বর্তমান sheet ট্যাবের উপর ডান ক্লিক করুন এবং insert sheet বিকল্পটি নির্বাচন করুন
আপনি শীটের অবস্থান সংখ্যা of name নির্বাচন করুন এবং তারপর ok button click করুন আপনার নির্দেশ অনুসারে sheets যুক্ত হয়ে যাবে
বর্তমান sheetএর পর একটি sheet যোগ করার অন্য একটি সহজ উপায় হল add sheet button অর্থাৎ যেটি sheet ট্যাবএর পাশের একটি যোগচিহ্ন হিসাবে দেখা যাচ্ছে সেটিতে ক্লিক করা
এটিত়ে ক্লিক করলে এই series শেষ sheetএর পরে একটি নতুন sheet স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যায়
একটি নতুন sheet যোগ করার শেষ পদ্ধতি হল নীচের sheet ট্যাবa add sheet যোগ চিন্হের পাশের ফাঁকা জায়গায় ক্লিক করে insert sheet dialog box ব্যবহার করা
ফাঁকা জায়গায় ক্লিক করলে দেখুন insert sheet dialog box প্রদর্শিত হচ্ছে
আপনি dialog box sheetএর বিস্তারিত বিবরণ লিখুন এবং তারপর ok button click করুন
কিভাবে sheets যোগ করতে হয় ত়া শেখার পর এখন জানা যাক calcwe কিভাবে sheets মুছে ফেলা যায়
sheets এককভাবে be একসাথে মুছে ফেলা যায়
একটি sheets মুছে ফেলতে যে sheets আপনি মুছে ফেলতে চাইছেন সেটির ট্যাবএ right click করুন এবং pop up menu delete sheet বিকল্পটিত়ে click করুন তারপর yes বিকল্পর উপর click করুন
দেখুন sheetthe মুছে গেছে
একটি নির্দিষ্ট sheet মুছে ফেলার আরেকটি উপায় হল menu bar edit বিকল্প bar করা
উদাহরণস্বরূপ যদি আপনি তালিকা থেকে sheet 3 মুছে ফেলতে চান তাহলে menu bar edit বিকল্প উপর এবং তারপর sheet বিকল্পে click করুন
এখন pop up menu delete বিকল্পটিত়ে click করুন এবং তারপর yes বিকল্প উপর click করুন
দেখুন sheetthe মুছে গেছে
একাধিক sheets মুছে ফেলতে উদাহরণস্বরূপ যদি আপনি sheet 2 এবং sheet 3 মুছে ফেলতে চান তাহলে প্রথমে sheet 2 ট্যাবে click করুন এবং তারপর কীবোর্ডের shift button টিপে ধরে sheet 3 ট্যাবwe click করুন
এবার যেকোনো একটি ট্যাবyes উপর right click করুন এবং pop up menu থেকে delete sheet বিকল্প উপর click করুন
দেখুন দুটি sheetswe মুছে গেছে
একটি নির্দিষ্ট sheet মুছে ফেলার আরেকটি উপায় হল menu bar edit বিকল্প bar করা
উদাহরণস্বরূপ যদি আপনি তালিকা থেকে sheet 6 ও sheet 7 মুছে ফেলতে চান তাহলে menu bar edit বিকল্পর উপর এবং তারপর sheet বিকল্পত়ে click করুন
এখন pop up menu select বিকল্পটি click করুন
যে dialog box দেখা যাচ্ছে তার sheet 6 বিকল্পটি click করুন এবং তারপর বোর্ডের উপরে অবস্থিত shift বাটনটি চেপে ধরে sheet 7 বিকল্পে এ click করুন
ok button click করুন
এখন bar menu bar edit বিকল্প উপর click করুন এবং তারপর sheet বিকল্পএ click করুন
pop up menu delete বিকল্পটি এখন click করে yes বিকল্পর উপর click করুন
দেখুন নির্বাচিত sheetsthe গেছে
calc থেকে কিভাবে sheets মুছে ফেলতে হয় তা শেখার পর এখন spreadsheetএর শীটগুলির নাম কিভাবে পরিবর্তন করা যায় তা শেখা যাক
একটি spreadsheeta বিভিন্ন শীটগুলির named স্বাভাবিকভাবে sheet 1 sheet 2 sheet 3 ইত্যাদি হয়
এই নামকরণ একটি ছোট spreadsheet অর্থাৎ যেটিতে শুধুমাত্র কএকটি sheets আছে তার জন্য উপযোগী কিন্তু অনেক sheets থাকলে এই পদ্ধতি খুবই কষ্টসাধ্য
calcএ আপনি আপনার পছন্দ অনুসারে sheetsএর নাম পরিবর্তন করতে পারেন
ধরুন এখন যদি আপনি sheet 4এর dump বদলে dump করতে চান তাহলে
দেখুন একটি dialog box খুলে গেছে there শিরোনাম rename sheet
এখন এই name মুছে ফেলে sheetএর নতুন name dump লিখুন
ok button click করুন দেখুন sheet 4 ট্যাবের dump পরিবর্তিত হয়ে dump হয়ে গেছে
এখানেই libreoffice calcএর এই কথ্য tutorialthe সমাপ্ত হল
এতে আমরা শিখেছি
sheets যুক্ত করা ও মুছে ফেলা
assignment বা অনুশীলনী
serial number শিরোনামের কলামটি নির্বাচন করে মুছে ফেলুন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
spoken tutorial প্রকল্পর the কথ্য tutorialগুলি ব্যবহার করে workshop সঞ্চালন করে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
এই বিষয় বিস্তারিত তথ্য এই লিঙ্কএ প্রাপ্তিসাধ্য